এই জিনিসগুলোই তো ঠিক নয়। তবে আজকার আজকে উত্তরাখণ্ডের কয়েকটা আহ news দেখছিলাম। তোর ওখানকার local channel কোনো, ওই ওরা যেভাবে ওই ওখানকার মানুষদের জন্য মানে বলছে, লড়ছে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 যেসব construction এর কাজ হচ্ছে সেগুলো বন্ধ করলে হয়তো এইভাবে পরিণতিটা হতো না। যেটা এখন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। রূপ ধারণ করবে এখনো কিছু করেনি। জনসংখ্যার যে চাপ একদম

তোর বাড়ির আশেপাশে রেল লাইনের ধারের কোনো রেলের জায়গা খালি আছে?

হ্যাঁ এইটা আমিও দেখছিলাম এইটা আমি details এ জানি না, আমি আজকে ওই headline টাই দেখছিলাম একটা ঝামেলা নিয়ে, কি হয়েছে? রেল বলছে যে, আমাদের সত্তর একর জায়গা কবজা করা আছে। আগে থেকে party থেকে তোলা তারমধ্যে বেশিরভাগ

তো বলছে আমাদের জায়গা। এবার উত্তরাখন্ড high court উম বলেছিলো যে, সব তো উঠিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে পুরো সাত দিনের মাঝে। এবার supreme court এ গেছে, supreme court এবার দু পাশ দেখবে।

এখন মানবিকতার খাতিরে supreme court উঠতে দেয় নি, এই মুহূর্তে stay করেছে।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

প্রত্যেকটা জায়গাতে তো একই গল্প, পুনর্বাসনটা দেবে কোথা থেকে?

সেদিনকে তো আমি দেখছিলাম একটা news যে কলকাতাতে এরকম দক্ষিণেশ্বর এর আশেপাশে সব যে জমি তো বলছে পুনর্বাসন চাই, পুনর্বাসন চাই। তো সরকার কি তোমাকে এনে রেল লাইনের ধারে বসিয়ে দিয়েছে? যে সরকার তোমাকে পুনর্বাসন দেবে? মানে আমি যেখান থেকে, যে কোনো জায়গার থেকে গিয়ে সরকারি জায়গায় বসে পরলাম, যে আমাকে পুনর্বাসন চাই। তাহলে তো সরকারেরও বলা উচিত যে, এতো দিন তুমি আমার জায়গায় আছো সেই জায়গাটার ভাড়া দেওয়া। আমি নিজে রেল quarter এ মানুষ জানিস তো? আমার বাবা রেল এ service করতো, আমরা quarter এ থাকতাম। quarter এ তোর ninety-nine percent জায়গা ঝুপড়ি করে বেদখল করে দখল করে আছে এবং

একটা জিনিস দেখ আজকে প্রথম পর্বে তুই বললি এ কথা।

যে আমার কিছু নেই, তারপর দেখবি আস্তে আস্তে ইঁটের দেওয়াল হবে।

তারপর DTH লাগবে। তারপর ধীরে ধীরে ধীরে ধীরে রেল লাইনের শুধু রেল চলার রাস্তা টুকুই খালি।

দিয়ে পাকা বাড়ি উঠে যাবে। দিয়ে বলবে আমাকে এখান থেকে হটানো যাবে না আমি এতো বছর আছি।

হ্যাঁ এগুলোর জন্যে step নেওয়া উচিত অন্তত। রেল হোক, সড়ক হোক, যে জায়গাগুলো আছে সেগুলো যদি ঘিরে থাকে, সেগুলো পুরো উঠিয়ে clear করানো উচিত। উচিত তো অনেক কিছুই খবর কি বল তো? সংবাদ মাধ্যমগুলোর উচিত আর সঠিক খবরটা আহ সবার কাছে তুলে ধরা। কারোর পক্ষপাতিত্ব না করা। যে এ আহ

সেটা বজায় থাকে। কিন্তু এই ব্যাপারটা হয়ে গেছে এখন উল্টো। আর যদিও, দেখ এর মধ্যেও ভালো খারাপ আছে। যেমন একটা নামি দামি news channel এর একটা reporter কে কিছু দিন আগে মুম্বাইতে উম মেরে ফেলা হলো। না মারধর করেছিলো খুবই। আহ যেহেতু সে সঠিক একটা খবর প্রচার করেছিলো। সুতরাং এদেরও তো life risk হয়ে যায় না? সুতরাং ও জানে আমি বলে তো আমার লাভ নেই। কারণ আমার সাথে, সাথে কেও থাকবেও না। আর আমাকেই শিকার হতে হবে ব্যাপারটা হয়ে গেছে এখন ওটাই। সেগুলো মানে এখন যেদিকে যাবি সেদিকেই অসুবিধা। সেটাই কারণ তুই একটা শিক্ষিত নাগরিক, কিন্তু একটা কোনো সঠিক কথা বলতে পারবি না। না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

আর তুমি যদি সরকারও হও তোমার সঠিক বেঠিক মানুষ দু'রকমই তোমাকে বলতে পারে। আমি যেমন সঠিকের জন্য আনন্দ করবো, তেমনি বেঠিক যেটা আমাকে কেও বলে আমার সেটা নিয়েও মূল্যায়ন করা উচিত যে, কেন বেঠিকটা কি?

সেটাই

হ্যাঁ অনেকদিন পর কথা হলো, ভালো থাকিস। হ্যাঁ, একদম। তুইও ভালো থাকিস, আবার পরে কথা হবে। ঠিক আছে। পথ দেখে চলতে পারো না নাকি? আরেকটু হলে আমার bag টা ছিড়ে যেত। হ্যাঁ বুড়ির ডান পাটা বেশ মচকে গেছিল তবুও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছোটাছুটি করতে লাগলো। তাকে একটা জায়গায় সংগ্রহ করতে হবে অসম্ভব কেন বেশিক্ষণ থামবে না এবারে তো হুড় হুড় করে ।

এখন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করলে একটু সরে বসে জায়গা করে দিতে পারে তিনি জিনিসপত্র সমেত বেশ একটু সরে বসে ছিল কিন্তু তিনি সরে বসলেন না উপদেশ দিলেন, উঠলে তো এখন বসবে কোথায় আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা তারপরেই নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাদের পায়ের কাছে যেতেই জুতোজোড়া সরিয়ে দিল বসে পড়ল অসুবিধা তেমন কিছু হল না কারণ বৃদ্ধ মানুষ ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হয়ে বসেছিল। একটু পরে কিন্তু তিনি অস্বস্তি বোধ করতে লাগল যে পায়ের strap টা আটকে গিয়েছিল সেই পা-টা বেশ ব্যাথা করতে লাগলো চাহিয়া দেখিলেন পা ফুলে উঠেছে। তার ভাবনা হলো কি করে নামবে তার দুটো একটু পরেই শুধু নামতে হবে না আর একটা উঠতে হবে অথচ পা নাড়াতে পারছিনা । দাঁড়ানোই যাবেনা অনেক বাঙালি রয়েছে সেখানে অনেক তাদের পুত ছেলের বয়সী অনেকে আবার নাতির বয়সী কিন্তু ইনারা যে তাকে সাহায্য করবে। পূর্ব অভিজ্ঞতা হইতে তা তিনি আশা করতে পারলেন না তবুও হয়তো এদের সাহায্য করিতে হইবে উপায় তো নেই । হ্যাঁ বৃদ্ধ যখন নেমে গেল একটু পরেই সে জায়গায় এসে গেল হুড় মুড় করে সবাই নামতে লাগলো বুড়ির দিকে কেউ ফিরেও তাকালো না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না বুড়ির এই করুন অনুরোধ সকলেরই কানে প্রবেশ করল কিন্তু ওদিকে এমন একটা ভান করল যেন শুনতে পাই না। একজন বলল ভিখারির আস্পর্ধা দেখেছো? যাচ্ছে বিনা ticket এ তার উপরে আবার এরকমভাবে বলে যাচ্ছে। বৃদ্ধকে ভিখারি মনে করেছিল বৃদ্ধ কিন্তু ভিখারিনী নয় তার ticket ছিল তার সেই কামরারই ticket ছিল। আর একজন বৃদ্ধ মন্তব্য করলেন এইসব বুড়ো মানুষ রাস্তায় একা ছেড়ে দিয়েছে স্বামী নেই ছেলে নেই কী আশ্চর্য কান্ড।

বুড়ির কথা তাদের কানে প্রবেশ করেছিল কিন্তু কথায় তারাকান দেয়নি বৃদ্ধ তখন দুই হাতে ভর দিয়ে বাস থাইকা ধারের কাছে এসে পড়লেন। কিন্তু নামতে সাহস পাচ্ছিলেন না এই বুড়ো মানুষ এক যাচ্ছি গায়ে পায়ে পদাঘাত করে ভেতরে প্রবেশ করলেন। তার পিছনে এক বলিষ্ঠকায় কুলি তার মাথায় একটা বড় bag কলির পিছনে চপ্পল গায়ে নেই চশমা বড় এক ছোকড়া মানুষ সে ভঙ্গি করে বলল,

দেখি তোমার জন্য যদি একটা ব্যাবস্থা করে আনতে পারি ছোকড়া ভিড়ের মধ্যে গেল আর ফিরলো না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করে নিয়ে ভিতরে ঢুকেছিল সে বাইরে যাবার সময়, দারের কাছে এসে দাড়ালো মা জী একটু সরে বসুন রাস্তার মাঝখানে বসে পড়েছ যে বৃদ্ধা হঠাৎ কেঁদে উঠলো। আমি নামতে পারছি না বাবা পায়ে চোট লেগেছে। আচ্ছা চলুন আমি দেখিয়ে সাহায্য করে আপনাকে নামিয়ে দিতে পারি কি বলিষ্ঠ বয়স্ক লোকটা তখন, শিশুটাকে দুইহাতে করিয়া বুকের উপর তুলে লইল কুলি সেইভাবে বৃদ্ধকে বুকে তুলে লইল সোজা নিয়ে গেল একদম অপেক্ষা ঘরে সেখানে গিয়ে অপেক্ষা করালো। বৃদ্ধ সেখানে অপেক্ষা ঘরে মেঝেতেই শুয়ে পরলো যে দুটো বসার জায়গা ছিল সে দুটোতেই সাহেবি পোশাক পরা দুজন মানুষ হ্যাঁ পা তুলে,

সেটি যেন তার দিকে চাহিয়া ব্যঙ্গ হাসি হাসছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হয়েছিল মনে হয় আবার শুরু হল ।আমাদের দেশেও ছিল একথা আমাদের মনেতে লেখা আছে মশাই। যিনি নারীমূর্তি সম্বলিত মাসিক পড়ছিল তিনি সম্ভবত এ খবর জানতো না তিনি উঠে বসেছেন বলছে বলেন কি, এ কথা জানলে ব্যাটাকে আমি ছাড়তুম? মনোযুগে ঐ আমাদের দেশে সিল বাড়ি ছিল আমরা বর্বর ছিলাম না এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম। বৃদ্ধ অনুভব করলেন, ইতিপূর্বে কোন সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হয়েছে শ্বেত বর্ণ সাহেব সম্ভবত ওই সাহেবি পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বলিয়া বেঙ্গ করছিলেন। বৃদ্ধ মনে মনে বললেন তোমরা বর্বরই আছ বাছা তোমাদের অনেককিছু থাকলে কি হবে তোমরা যুবতী মেয়ের বেলা। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধ লোককে দেখতে পেলেন আরে এ আবার কোত্থেকে জুটলো এখানে কোন প্রকার ভিখারি টিখারি মনে হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করলেন সত্যিই ভিখিরি। ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিখিরির আরো সংখ্যা বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতে পারেনা। এদিকে পয়সাটা তুলে নাও পয়সা টা তোমাকেই দিলাম বৃদ্ধ টা কে বলছে বৃদ্ধ তবুও কোন কথা বলল না সে তো আসলে ভিখারী নয়। সে কেন সে ভিক্ষা গ্রহণ করবে কিন্তু সাহেব লোক তারা ভেবেছে উনি ভিখারি এইজন্য তাকে ভিক্ষা দিতে গেছে আবার তাও ছুড়ে পয়সা ছুড়ে ভিক্ষা দিচ্ছে । আর বৃদ্ধ ভদ্রলোক সন্দেহ হলো বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করলেন চাকরির অনুরোধে অনেকদিন, পূর্বেই রাষ্ট্রভাষা পরীক্ষাতে পাশ করেছেন। এই নাও পয়সাটা নিয়ে নাও রাষ্ট্রভাষায় বললেন বলে পয়সা আবার ছুড়ে দিয়েছে। তারপর তখন আবার বৃদ্ধ পরিষ্কার বাংলায় বললেন আমি ভিখারি নই বাবা আমি আপনাদের মত একজন passenger মানে আমি আপনাদের মতো একজন যাত্রী এটা বৃদ্ধ মানুষটা বলল।

বলছে বাবা আমারতো ticket আছে পরমুহূর্তে সে বলিষ্ঠ কুলিটি দ্বারপ্রান্তে দেখা দিল বলল মা জি চলুন বলে, তাকে আবার নিয়ে চলে যাওয়ার জন্য উঠে পড়ল আর তার বলিষ্ঠ বাহু দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো তুলে নিয়ে বাহির হয়ে গেল। আহ গয়ার গাড়িতে একটু ভিড় ছিল কিন্তু বলিষ্ঠ কুলিটি শক্তির জয় সর্বত্র সে ধমক ধামক দিয়ে বুড়ি কে একটা bench র কোণে, স্থান করে দিতে সমর্থ হইলো বৃদ্ধা তাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন বললো এই নাও বাবা আমার কাছে এর বেশী আর পয়সা নেই তুমি যা আমার জন্য উপকার করেছ, আমি তোমাকে আরো বেশি পয়সা দিতে পারলে খুশি হতাম কিন্তু আমার কাছে এর বেশী পয়সা নেই আর বিশ্বাস করো বাবা আমি ভিখারী নয় আমার বাড়িতে আমার ছেলে পুত্র নাতি সবাই আছে। আমি ভিক্ষা করতে বের হয়নি বাবা। তো এখন বৃদ্ধ দুটাকার দিতে তখন বলছে আমারতো মজুরি আট আনা আমাকে দু টাকা। Hello হ্যাঁ রাধা? হ্যাঁ আমি তথগত বলছি মনে আছে আমার নামটা? আরে আমি তথাগত আমি আমি জানতে পেরেছি যে তুমি আহ class twelve এ exam দেবে তাই জন্য আমাকে রিয়া বললো কি তোমার কোনো doubt আছে? তাই আমাকে বললো তোমাকে call করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রিয়া রিয়া প্রিয়া না রিয়া বলেছে তোমাকে call করতে। তোমার কোনো doubt ছিল কোনো subject নিয়ে কোন একটা বই তোমাকে বুঝতে পারছিলে না তুমি বুঝতে পারছো না তাই জন্য কেন কি হয়েছে? ব্যাপারটা কি আছে? কেন বুঝতে পারো না?

পড়তে ভালো লাগে না? এটা কেন? boards এর exam আসছে পড়তে কেন ভালো লাগে না? মন জানে তাহলে তো পড়তে হবে না নাহলে ভালো অঙ্ক কি করে আসবে? অঙ্ক না আসলে নতুন college এ admission কি করে হবে? তাহলে admission করাতে হবে তো ভালো college এ তাই জন্য তো পড়তে হবে। কোন subject এ তোমার অসুবিধা হচ্ছে? আচ্ছা eco ভালো লাগে না। কেন eco ভালো লাগে না? eco তো এতো ভালো subject আছে এটাতে কি ভালো লাগে না তোমার? আরে এরকম বললে হয় নাকি? ওইটা তো ভালো ভাবে বুঝতে পেরে তোমাকে ভালো লাগবে না বুঝতে পেরে কি করে ভালো লাগবে বলতো? উম তাহলে বলো কি অসুবিধা হচ্ছে তোমার eco তে? আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি?

পড়তে ভালো লাগে না তা একটা কাজ করো। তুমি আহ ইউটিউব এ গিয়ে video গুলো দেখো video গুলো দেখলে তো তোমাকে ভালো লাগবে। পড়তে হবে না। কাজও হয়ে যাবে। একটু মনও লাগবে দেখতে video এটাও তো ভালো আছে। ভালো option আছে। ওইখানে অঙ্ক তো আছে পড়ার তোমাকে তো মুকস্ত করতে হবে হবে না। অঙ্ক ধরো আঁ অঙ্কটা ভালো? তাহলে তো এখানেই তুমি maks পেয়ে যাবে কুড়ি পঁচিশ নম্বর তাহলে অসুবিধাটা কি আছে তুমি তো বেশি maks তো তোমাকে আনতে হবে না। তুমি তো পঞ্চাশ ষাট আনলেই এই subject এ হয়ে যাবে। বাদবাকি অন্য subject এ maks টা টেনে নেবে কেন তুমি তো বললে তোমাকে ভালো লাগে না পড়তে, মন করে না পড়তে তাহলে ভালো maks কি করে আনবে তুমি? হ্যাঁ তাও কি তুমি নিজে বলছো পড়তে ভালো লাগে না। মন করে না তোমার maks ও ভালো লাগবে তাহলে তুমি decide করো না পড়লে তো number নিশ্চই আসে না কিন্তু তোমাকে তো পড়তে হবে maks আনতে হবে। ব্যাপারটা একই না পড়লে number কি করে আসবে এটা বলো না? এতো easy তো থাকে না এতো easy থাকলে তো সব কিছু হয়ে যেত। হ্যাঁ কিন্তু আচ্ছা আচ্ছা খেলার বয়স আছে? তাহলে একটা কাজ করো না কেন exam দিচ্ছো খেলা করো সব থেকে ভালো হবে। পরে যখন বুড়ো হয়ে যাবে বুড়ো হয়ে যাবে যখন পুরো পেকে যাবে তারপরে exam দেবে। তারপরে ভালো maks আনবে তারপরেও চাকরি করবে এখন খেলার বয়েসে খেলা করো tension নেই তো। কেন? তুমি তো বলছো যে এখনো খেলার time আছে খেলা করবো। খেলা করো হ্যাঁ তাহলে খেলা করতে তো কেউ তোমাকে বলিনি যে না খেলা করো, খেলা করতে হবে না। কিন্তু পড়াও তো করতে হবে দুটোকে balance রাখলে তাহলে তো ভালো maks আনবে তাহলে আর মজা করতে পারবে collage এ সেখানে গিয়ে আর ভালো collage এ যাবে মজা ভালো করে করবে কিন্তু ভালো maks না আনলে তো পড়ালেখা হয়ে গেলো। তারপরে খেলাই করতে থাকো পড়তে আর হবে না। ভালো চাকরি পাবে না সব কিছু down এই যাবে ভালো থাকবে না তারপর। এবার বলছো খেলাও করতে হবে maks ও আনতে হবে পড়তেও হবে না, মনও করছে না এরকম করলে হবে? তাহলে এইবার বলো তোমার সব থেকে ভালো subject কোনটা? যেখানে তুমি easily maks score করতে পারো? আচ্ছা ভূগোলে? বাহ ভূগোল তো খুব ভালো subject আছে ওইটা তো easily তুমি maks পেয়ে যাবে অনেক অনেক অনেক easily আছে। তাহলে ওইটাতে কি করে তুমি পড়তে ভালোবাসো? নিশ্চই তোমাকে teacher ভালো ভাবে পড়ায় নিজে থেকে কেন পড়ো? তাহলে মনে হয় তোমার ঐখানে মানে যে পড়াচ্ছে ও খুব ভালো পড়াচ্ছে তোমাকে। তাই জন্য তো নিজে থেকেও হ্যাঁ তাহলে এটাই তো আমি বলতে চাইছি। না পড়লে তো হবে না। তোমাকে তো পড়তে হবে। ও পড়লে তো নিজেই সব কিছু হয়ে যাবে। তাহলে আচ্ছা ভূগোলে এই যে map গুলো আছে। যেখানে তোমাকে বলতে হয় কি কোথায় আছে তাজমহল কোথায় আছে? গোদাবরী কোথায় আছে? মাউন্ট আবু কোথায় আছে? এভারেস্ট কোথায় ওরকম আসে তোমাকে ভালোভাবে? নদী ভালো লাগে না তাহলে কি ভালো লাগে? বাদবাকি সব ভালো লাগে? আচ্ছা তাহলে তোমার তো মনে হবেই india কি কি কোথায় আছে না আছে সব কিছু তো মনে আছে? মনে হয় আচ্ছা world map আসে? কি শুধু india আসে? আচ্ছা আচ্ছা কিন্তু মানে আহ বলতে কি exam এ পরিক্ষায় কি কি আসে? মানে world map আসে নাকি india map ওহ তাহলে map কেন করতে যাবে? World map এতো বড়ো ওতে কি করে জানবে কোথায় কোথায় কি আছে মনে হয় যদি জিজ্ঞেস করে আমাজন forest এ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো বেঁচেই গেলে ছোটো বেলায় কম পড়ে বেড়িয়ে গেলে। হম এটাও আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো ভালো তাহলে geography পড়ালেখা সব হয়ে গেছে? ভালো আরো আছে? আর কি কি আছে? আর কি আছে এটা জিজ্ঞেস করছি। বইতে আর কি কি আছে? তুমি যে বেশির ভাগ পড়ালেখা হয়ে গেছে। তাহলে বাকি আছে?

তাই বললাম ভালোই আছে। আর ভূগোল ছাড়া আর কি subject ভালো লাগে তোমাকে? hindi? বাহ কিন্তু তুমি তো বাঙালি hindi কি করে ভালো লাগে? সব ভাষায় জ্ঞান আছে বাহ খুবই ভালো কিন্তু hindi তে তুমি বলছো তো তোমার second language তো bengali হওয়া উচিত তুমি hindi কি করে নিলে? আচ্ছা আচ্ছা কিন্তু তোমার second language তো bengali হওয়া উচিত তুমি এতো ভালো bengali পড়তে পারো। কিন্তু তুমি hindi নিয়েছো।

কিন্তু তুমিই বলেছো কি অনেক পড়তে হয় খেলার time আছে যদি বাঙালি থাকতো তাহলে কম পড়তে হতো। easily তুমি পার করতে পারতে। ওটাতেও কম পড়তে হয়? আমি জানতাম না আমার তো পড়ালেখা অনেক দিন হয়ে গেছে কি করবো। অনেক দিন পড়ালেখা হয়ে গেছে না। পড়ালেখা করার তাই জন্যে এখন পিঁয়াজ ছিলছি ভালো করে পড়ালেখা করি না, করলাম না ভালো maks আনলাম না তাই জন্য ভালো চাকরি পেলাম না। কি করবো তাই জন্য তো বলছি ভালো করে পড়ালেখা ভালো করে অঙ্ক আনবে তারপরে ভালো college এ admission পাবে তারপরে ভালো চাকরি পাবে।

হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। আর তুমি অঙ্ক নেই? math math আহ ভালো করেছো। এটাই তো ভালো করেছো অঙ্ক ছেড়ে দিয়েছো tension free আঁ অঙ্কতে, অঙ্কতে tension হয়। কিন্তু ঠিক আছে হয় না কিন্তু হয়। মানে হয় চাপ থাকে একটু class twelve এর exam এ চাপ থাকে কিন্তু এতো হয় না। হ্যাঁ ব্যাপার এটা হয় কিন্তু এতো চাপ থাকে না চাপ নিয়ে লাভ আছে? চাপ নিয়ে কোনো লাভ নেই চাপ নিলে কোনো লাভ নেই। ওটাই বলছি আচ্ছা আহ

না পড়লে কি শুধু paper টা ভোরে দিয়ে দিতাম ভালো maks এসে যেত ওটা knowledge থাকতো ওটাই fillup fillup করে করে দিতাম এতো চাপ থাকতো না।

হ্যাঁ বুড়ো হয়নি? বুড়ো হবো না? কেন বলেছিলে একদম বুড়ো হয়ে গেছি। তাই জন্য তো বলছি ওই আমাকে রিয়া বললো যে অনেক চাপ নিচ্ছ তুমি পড়া লেখা মন করছে না তাই জন্য বললো যে একটু কথা বলে নিতে। যে তুমি অনেক tension নিচ্ছ। আমি বলছি ঠিক আছে কথা বলে নেবো ব্যাপারটা কি আছে না বোঝালে তো মন লাগিয়ে পড়তে পারবে না। এতো চাপ নিয়ে লাভ আছে ওটাই আমি বললাম। হম হ্যাঁ বন্ধু হয়ে বলতে গেলে বন্ধু না আমার মানে ভালো একটা সম্পর্ক আছে। ওই বললো কি হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাপার হম আর কি কি আছে অঙ্ক না থাকলে আর কি আছে তোমার বলো তো? তোমার একটা হয়ে গেলো লিখলে number আসে এটাই তো ভালো আছে। আর language টা কিরকম আছে? language টা ভালো হয় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ গল্প লিখতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি প্রেমের গল্প আঁ খুব ভালো প্রেমের গল্প ভালো ভালো ভালো ভালো ঠিকই ঠিকই আছে ভালো আছে না না এটাতেও ভালো এটাও ভালো আছে এটাও ঠিকই আছে দেখতে ভালো এবার বলতো কত time হয়েছে তোমার mobile এ আচ্ছা আচ্ছা ভালো ভালো ভালো ভালো তেরো পাঁচ হয়েছে তো? হম হম হম ঠিক আছে তাহলে একটা কথা আর বলো তাহলে এটা হয়ে গেলো language হয়ে গেলো আর কি subject আছে? এই তো physical education এটাই তো ভালো হবে। এইটাতে তো তুমি top করবে তাহলে তো নিশ্চই? তাই তো আমি বলছি top না করলে কি করে হবে একদম top করবে।

একদম ভালো ভালো ভালো খুব ভালো আর কি subject আছে? Sociology এটা একটু চাপের ব্যাপার কিন্তু সামলে নেবে যেহেতু economic তোমাকে ভালো লাগে না এখানে তোমাকে একটু মনে ভালো করে মন দিয়ে করতে হবে ঠিক তো? হ্যাঁ এটাও আছে ঠিকই আছে। তাহলে economic টা ভালো করে পড়লে আমাকে, আমার লাগছে যে তুমি করে নেবে কিন্তু তোমার ফাঁকিবাজি আছে একটু যে তুমি পালাও ওর থেকে ঠিক তো? উম এটাই তো আমাকে লাগছে। কিছু বলার নেই কি বলবো একটু ভালো ভাবে মন লাগিয়ে করবে যেহেতু তোমার অনেক চাপ আছে এখন time কি হলো? পড়ার time হয়ে গেছে তো? কতটা হয়েছে এখন time

Hello বিট্টু দা?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

আরে আর বোলো না? এই বাড়ির কাজ কর্ম নিয়ে একটু ব্যস্ত। আর একটু সুস্থ মানে অসুস্থ হয়ে পড়ে ছিলাম, তো এইজন্য আরকি কথা টথা হয়নি তোমার সঙ্গে। ও আচ্ছা আচ্ছা। তাই নিয়ে কি হয়ে ছিল শরীর খারাপ বলতে? এ শরীর খারাপ বলতে জ্বর সর্দি কাশি এগুলোই আর কি? weather change হচ্ছে বুঝতেই পারছো লেগে আছে। তো ওই ওই গুলোই হচ্ছিলো। তো ছিলাম আর কি বাড়িতে সাত দিন ধরে একটু জ্বর সর্দি ছাড়ছিল না।

হ্যাঁ আমি ভালোই আছি চলে যাচ্ছে কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম যে, বাড়িতে uncle aunty সবাই ভালো আছে তো?

হ্যাঁ আমাদেরতো শরীর ভালোই আছে। সে যাই হোক তুমি কি আজকে ফাঁকা আছো? তালে একটা topic নিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করতাম বা ওটা নিয়ে আমরা আলোচনা করতাম? যদি তুমি ফাঁকা থাকো তবে। হ্যাঁ হ্যাঁ আমি ফাঁকা আছি বোলো বোলো অসুবিধা নেই। হম দেখো আহ তোমার ওই tree plant বা গাছ লাগানোর সম্পর্কে কোনো ধারণা বা কিছু জানানো আছে আর কি? হ্যাঁ tree plant tree plant এর সমন্ধে তো জানি। আর আমরা তো চাষীর বাড়ির লোক, তো সে সমস্ত ব্যাপার তো জানবোই। জানবো না কেন? গাছ টাছ তো উম লাগাই আর কি তো কি জানতে চাইছো বোলো ও আচ্ছা আচ্ছা। তার এখন মানে এখন কার দিনে যদি বলা হয় তো যদি দেখতে চাই যে গাছের পরিমান কিন্তু দিনের দিন কমে যাচ্ছে বা কেটে দিচ্ছে লোকে। একটা মানে একটা কথা আছে না? একটা গাছ কাটলে তার মানে বদলে চার টা গাছ লাগাও। কিন্তু সেটা না হয়ে opposite চারটা গাছ কেটে দিচ্ছে but একটাও লাগা~ লাগছে না আর কি। যদি দেখা যাচ্ছে তো তার কারণে হয় তো আমাদের নিঃশাস নিতেও ভবিষ্যতে problem হতে পারে। আমি তাই জন্য ভাবছিলাম বাড়িতে কিছু গাছ লাগাবো। যে মানে ফল খেতে পাবো। ফুল খেতে পাবো। ফল ফুল তো দুটোই দেবে। তার সঙ্গে সঙ্গে আমাকে oxygen টাও free দেবে।

হম হ্যাঁ হ্যাঁ না এটা একটা ভালো initiative এটা একটা ভালো উদ্যোক্তা। গাছ লাগানোর দরকার। সবার সবাইকে গাছ লাগানোর দরকার। মানুষ